আর একটা বোর্ড লাগানো। সামনে একটা ল্যাম্পপোস্ট ও আ --

দু তিনটে চামচও রাখা আ--

সামনে দুজন লোক বসে আছে।

দোকানের ওপরে নানা রকমের অ্যাড দেওয়া বোর্ড লাগানো।

প্লাটফর্মে বুলু কালারের ট্রেন দাঁড়িয়ে।

মাঝখানে একটা গোল করে।

আর গাছ জঙ্গল চারিদিকে।

উম উ লেখা আছে বোর্ড -এ ।